লিব্রিঅফিস বাসে এর এইকথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে একটি প্রতিবেদনের বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে তাপ্রয়োজনমত পরিবর্তন করা যায়
এরজন্যআমাদের পরিচিত লাইব্রেরী ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক
পূর্ববর্তী টিউটোরিয়াল এ আমরা শিখেছিলামকিভাবে একটি প্রতিবেদনতৈরি করা যায়
এবংআমরা বুকস ইশ্যুড টো Members রিপোর্ট Historyএই নামের এর একটি প্রতিবেদনতৈরী করেছিলাম
আমাদেরএখন জানতে হবে কিভাবে এই প্রতিবেদনটি পরিবর্তন করা যায়
লাইব্রেরী ডেটাবেস এ বাম প্যানেলের Reportsআইকনের উপর ক্লিক করুন
ডান প্যানেল এ আমরা প্রতিবেদন গুলির তালিকায়Books ইশ্যুড টো Members রিপোর্ট হিস্টরি এইপ্রতিবেদনটিদেখতে পাচ্ছি
এটির ওপর ডানক্লিক করুন এবং তারপর প্রতিবেদনটি পরিবর্তন বা সম্পাদনা করার জন্যখুলতে এডিট এর উপরক্লিক করুন
এখন আমরা একটি নতুন উইন্ডো রিপোর্ট Builderউইন্ডো দেখতে পাচ্ছি
এইপর্দাটি এখন তিনটি প্রধান বিভাগে বিভক্ত
পৃষ্ঠা শিরোলেখ এবং পাদলেখঅধ্যায় উপরের এবং নীচের অংশ গঠন করে
তারপর শিরোলেখ অধ্যায় এবং বিস্তারিত অধ্যায়
রেকর্ড শিরোলেখ এবং পাদলেখ অধ্যায় যুক্ত করতে প্রধান পর্দার সাদা এলাকায়ডান ক্লিক করুনএবং তারপর ইনসার্ট রিপোর্ট headerফুটের ক্লিক করুন
আপনি পর্দার বামদিকের কমলা এলাকাগুলোর ওপর ডবল ক্লিক করে এই বিভাগগুলি সঙ্কুচিত বা প্রসারিত করতে পারেন
পরবর্তী আলোচনারআগে এখানে প্রতিবেদন সাজানোর উইন্ডোটিরছবি দেখে নিন
আমরাআমাদের প্রতিবেদনেরনকশা পরিবর্তন করে এটির মত করব
এখানেকিছু টেক্সট লেবেল ফন্ট বিন্যাস যোগ করা হবেএবং বিভিন্ন বিভাগেরমধ্যে ফাঁক প্রয়োজনমত পরিবর্তন করা হবে
ঠিক আছে এখন প্রতিবেদন শিরলেখ এবং পাদলেখ যোগ করা যাক
এটি করতে আপনিLabel ক্ষেত্র আইকনের উপর ক্লিক করুন
যেটিউপরের মেনু বার এর নীচে প্রতিবেদনControls টুলবারে আছে
এটিকে প্রতিবেদনশিরোলেখ অংশেআঁকা যাক এখন যেভাবে দেখানো হচ্ছে এবং বৈশিষ্ট্য গুলিকেডান দিকে সরাতে লেবেল এরউপর ডবলক্লিক করুন
এখানে লেবেল এর পাশে লিখুনBooks ইশ্যুড টো Members রিপোর্ট হিস্টরি এবং Enter টিপুন
এখানে ফন্টের শৈলী পরিবর্তন করা যাক আমরা এরিয়াল কালো মোটা এবং আকার ১২ নির্বাচন করব
এবংওকে বাটন এ ক্লিক করুন
তারপর পর্দায় যেমন দেখা যাচ্ছে তেমনআমাদের প্রতিবেদনের পাদলেখ তেঅন্য লেবেল যোগ করুন
উদাহরণস্বরূপ লিখুন রিপোর্ট প্রিপেয়ারড বাই অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান এবংফন্টের শৈলী পরিবর্তন করেএরিয়াল বোল্ড ইটালিক এবংআকার ৮ করুন
ল্টপাউসেগ্ট এখন একই পদক্ষেপগুলিআবার পুনরাবৃত্তি করেপৃষ্ঠা পাদলেখ এলাকায় একটি লেবেল যোগ করুন
ল্টপাউসেগ্ট এখানে লেবেল হিসাবে লিখুন নেহরু লাইব্রেরি নিউ দেলহি এবং ফন্টের শৈলী পরিবর্তন করেএরিয়াল বোল্ড ইটালিক এবংআকার ৮ করুন
এবারফাঁক প্রয়োজনমত পরিবর্তন করা যাক
প্রথমে পৃষ্ঠাশিরোলেখ এবং প্রতিবেদন শিরোলেখ এর মধ্যে ধূসর লাইন এ ডবল ক্লিক করে পৃষ্ঠা শিরোনাম এরজায়গা ছোট করুন
এবারএটিকে একদমউপরে নিয়ে যেতে এটিতেক্লিক করুন এবংটেনে এনে এখানে স্থাপন করুন
এরপর প্রতিবেদনশিরলেখ এরজায়গা কমাতে প্রতিবেদন শিরোলেখ এবং শিরোলেখ এরমধ্যে ধূসর লাইন এডবল ক্লিক করুন
ল্টপাউসেগ্ট এখনপ্রতিবেদন পাদলেখএবংপৃষ্ঠা পাদলেখ এরমধ্যে ফাঁক কমাতে একই পদক্ষেপ পুনরাবৃত্তি করুন
ল্টপাউসেগ্ট এরপরশিরোলেখ লেবেলগুলিকেকেন্দ্রে আনা যাক
প্রথমেসমস্ত লেবেল নির্বাচন করতেBook টাইটেল ক্লিক করুন
তারপর Shift কি টিপে বাকি লেবেলগুলি ক্লিক করুন এখন যেমন দেখা যাচ্ছে
এবার এগুলিকে কেন্দ্রে আনতেউর্ধমুখীতীর কিব্যবহার করুন
আমরা এখন শিরোলেখ এএকটি হালকা নীল পটভূমি যোগ করব
এই কাজের জন্য আপনিproperties এ যানএবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট পরিবর্তন করে নো করুন
তারপর পটভূমির রঙ এর জন্য তালিকা থেকে ব্লু ৮ নির্বাচন করুন
আমরা বিস্তারিত অধ্যায় তেও এই একই কাজ করব
ল্টপাউসেগ্ট এর জন্য আমরা প্রথমে বিস্তারিত এবংপ্রতিবেদন পাদলেখ বিভাগের মধ্যে ফাঁক বৃদ্ধি করব
এবং তারপর ক্ষেত্রগুলিকেকেন্দ্রে আনব ltpausegt আমরা বিস্তারিত অধ্যায় এর জন্য হাল্কা ধূসর পটভূমি নির্বাচন করব এখানেযেমন দেখানো আছে
ল্টপাউসেগ্ট এরপর চেকড আইএন ক্ষেত্রের তথ্য বিন্যাস পরিবর্তন করা যাক
যেহেতু এটির মান বুলিয়ান ১অথবা ০হয় তাইএটা হয়true অথবাfalse প্রদর্শন করে
আমরা এটিকে পরিবর্তন করব যাতে এটিহ্যাঁ অথবা না দেখায়
এই জন্য বিস্তারিত বিভাগেরডানদিকেCheckedIn ক্ষেত্রের উপরডবল ক্লিক করুন
এখন ডানদিকে বৈশিষ্ট্য গুলির মধ্যে প্রথমেডেটা ট্যাবেক্লিক করুন
এবারডেটা ক্ষেত্রের পাশেরCheckedIn বাটন এরউপর ক্লিক করুন
এরফলে ফাংশন উইজার্ড নামক একটি নতুন পপআপ উইন্ডো প্রর্দশিত হবে
এখানে প্রথমেডানদিকে নীচের অংশে সূত্র টেক্সট বাক্সের লেখা মুছে দিন
তারপর ক্যাটেগরি ড্রপডাউন এক্লিক করুন এবং তারপর if এরউপর ডবল ক্লিক করুন
এখন ডানদিকে নতুন নিয়ন্ত্রণগুলি লক্ষ্য করুন
এরপরপ্রথম টেক্সট বাক্সের ঠিক ডান পাশে সিলেক্ট আইকনের উপর ক্লিক করুন
এখানে চেকিন এডবল ক্লিক করুন
এরপর দ্বিতীয় টেক্সট বাক্সেডাবল কোট এর মধ্যে yesলিখুন
তারপরতৃতীয় টেক্সট বাক্সের মধ্যে Noলিখুন
ল্টপাউসেগ্ট আপনিএখন প্রোপার্টিসবিভাগে জেনারেল ট্যাবেযান
নীচে ফরম্যাটিং এরবাটন এক্লিক করুন
এখানে ক্যাটেগরি তালিকায়Text ক্লিক করুন
তারপর ওক বাটন ক্লিক করুন
এখন আপনাকেপ্রতিবেদনটিসংরক্ষণ করতে হবে
ঠিক আছে এখনএই পরিবর্তিত প্রতিবেদনটি তৈরী করাযাক
এরজন্য আপনিউপরের editমেনুতে ক্লিক করুন এবং তারপর এক্সিকিউট Reportক্লিক করুন
এখানেলাইব্রেরী সদস্যদের দেওয়া বইগুলিরসম্পর্কেএকটি চমৎকার প্রতিবেদনদেখা যাচ্ছে
এখানে ফাঁক শিরলেখ পাদলেখ ফন্ট লক্ষ্য করুন
এবং দেখুনCheckedIn ক্ষেত্র যাহ্যাঁ অথবা না দেখাচ্ছে
আমাদের প্রতিবেদনটি পরিবর্তন করা সম্পূর্ণ হয়ে গেছে
এখানেইLibreOffice বেস এএকটি প্রতিবেদন পরিবর্তন করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সংক্ষেপে এখানেআমরা শিখেছি প্রতিবেদনের বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে তা পরিবর্তন করা

এই বিষয়ে বিস্তারিত তথ্য এইলিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহনকরার জন্যধন্যবাদ